এখানে এসে পড়তে পারেন আবার বাড়িতে নিয়ে গিয়েও পড়া যা--

আহ-হ তার সাইড -এ অটো স্ট্যান্ড রয়েছে যারা এখানে নাবে এবং অটো করে তাদের গন্তব্যস্থলে যেতে--

আর এখানে সবাই মিলে আমরা গান শুনে ওনাকে ও-ওম কেরিআর গড়া এবং --

ওনাকে উজ্জীবন করার জন্য একত্রিত হতে পারি।

শপিং মল -এ সবাই এসে শপিং করে বিভিন্নরকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়।

টি.ভি. -এর স্ক্রীন । এই টি.ভি. -এর স্ক্রীন -এ সিনেমা চলে খবর চলে বিভিন্নরকমের অনুষ্ঠান বাড়িতে বসে কিংবা একসাথে বসে ক্লাব -এ যেখানে খুশি দেখতে পাওয়া যায়।

উম রেখে যায় এবং এর জন্য পয়সা পে করতে হয়।

ফুল বিক্রেতা আহ ছোট ছোট ফুলের বাগান অ্যা বাগানে সাজানো বিভিন্নরকম ফুল বিক্রি করতেন।

সবাই মিলে এসে এখানে তাদের প্রার্থনা যাপন করছে।

আর এখানে একজন অ্যা তাদের তার অ্যা প্রেয়ার তার প্রার্থনা সবাই এর কাছে বাগ ভাগ করে নিচ্ছে।

গনেশের মূর্তি দেওয়া একটি ও কারুকার্য--